সেটি তেমনি রয়ে গেছে আজও হঠাৎ গাইড যুবকটি এসে জানায় একটি তথ্য। Lord Mayo কে হত্যা করার জন্য এখানেই ফাঁসি দেওয়া হয়েছিল বিপ্লবী শের আলীকে ফাঁসি ঘরটি উঁচু টিলার ওপর অবস্থিত বলেই হাওয়ার দাপট টা ও এখানে বেশ বেশি কিন্তু সে হাওয়ার শস্য শব্দের মধ্যে আমরা যেন বিপ্লবীদের আত্ম দীর্ঘশ্বাস শুনতে পাই। কিছু নীরব মুহূর্ত কাটিয়ে নেমে আসে নিচে তারপর উঠে পড়ে লঞ্চে। তখন দিনের আলো প্লান হয়ে আসছে সেই সূর্যের রক্তিম রক্তিম আভা ছড়িয়ে পড়েছে দ্বীপের চারপাশে। জলের দিকে তাকিয়ে দেখি সমুদ্র উত্তাল, সেই জলরাশি ভেদ করে লঞ্চ চলে এগিয়ে যেতে যেতে দেখি

কোনটি চেন্নাইয়ের কোনোটি বা বিশাখাপাট্টানামের কলকাতা থেকে যাওয়া MV আকবর নামে জাহাজটি কেও জলে দাঁড়িয়ে বিশ্রাম নিতে দেখি আমরা চোখে পড়ে ভারতীয় নৌ বাহিনীর বেশ কয়েকটি অধিকাএ যুদ্ধজাহাজও

পরিক্রমা সাঙ্গ করে যখন আবার Water Sports complex জেটিতে ফিরে আশি তখন এই ধুলি মাখা ধর নিতে সন্ধ্যে নামছে লাজুক পায়। আলোর মালায়ে একদম কোণে বাড়ির সাজে সেজে উঠেছে Water Complex টি। পাশের সেলুলার জেলটিও তখন রঙিন আলোয় উদ্ভাসিত ঠিক যেন দীপাবলীর রাত একরাশ তৃপ্তি নিয়ে যখন হোটেলের পথে রওনা দিই তখনও আন্দামানের নর্থ বে রস ও ভাইপার দীপ তিনটির চোখ জোড়ানো অনাবিল সৌন্দর রাজি

দীপ্তিতে যাওয়ার আগে জেনে রাখুন দ্বীপ গুলিতে ঘুরতে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা ভারতীয় নৌ বাহিনী জাহাজের ছবি তোলা একেবারেই নিষেধ। এখানে রয়েছে অতন্দ্র পহড়া এবং শুধু তাই নয় ধরা পড়লে কিন্তু ক্যামেরাটি বাজেয়াপ্ত হওয়া ছাড়াও হতে পারে জেল কিংবা জরিমানা এই ভ্রমণে আধার বা ভোটার কার্ড জাতীয় পরিচয় পত্র সঙ্গে রাখা একান্ত বাঞ্ছনীয়। সমাপ্ত হল আমাদের আজকের এই অনুচ্ছেদ আন্দামানের তিনটি দ্বীপ লেখা সমীর কুমার ঘোষ।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

কি ওয়ালিকুম আসলাম আহমদুল্লা বারকতাহি. বিষয় lockdown মানুষের জীবন একটা গতির মধ্যে সর্বদাই এগিয়ে চলেছে আমরা সবাই একটা গতিতে চলছি যেরকম পৃথিবী নিজের আবর্তন গতিতে এবং পরিক্রমণ গতিতে সূর্যের চারপাশে এবং নিজের অক্ষে চারপাশে ঘোরে জমেছে সেরকম এই আমরাও আমাদের জীবনযাত্রার মাধ্যমে একটা গতিতে এগিয়ে চলেছি এই গতি দুহাজার উনিশ অবধি সবার জীবনেই ছিল আমরা সবাই ঘুরতে বের হতাম খেতে বের হতাম পরিবেশকে উপভোগ করতে বের হতাম চারদিকে উপভোগ করতে বের হতাম cinema দেখতে যেতাম গান শুনতাম বন্ধুর সাথে আড্ডা মারতাম park এ যেতাম এসব কিছুই আমরা করে এসেছি ভাবিনি যে এই জীবন বা এই জীবনের গতি হঠাৎ করে কখনো থেমে যেতে পারে না আমরা কেউই আগাম আভাস পাইনি যে এত সরল জীবন যাপনে ও কিছু দুর্যোগ নেমে পড়তে পারে এমন দুর্যোগ যা হয়তো আমাদের আহ সবদিক থেকে আটকে ফেলতে পারে মানষিক দিক থেকে ও দেহের দিক থেকেও শারীরিক দিক থেকেও স্বাস্থ্যের দিক থেকেও দুহাজার উনিশ অব্দি আমরা এমন এক জীবন যাপনের মধ্যে ছিলাম যেখানে কোন চিন্তা ছিল না সেখানে একেক জন মানুষ একা একরকম অন্যরকম চিন্তার মধ্যে মগ্ন ছিল কিভাবে জীবন যাত্রার তার মান উন্নত করা যায় কিভাবে দেশ উন্নত করা যায় কিভাবে রাজনৈতিক দিক থেকে উন্নত করা যায় এই সব কিছুই মানুষ ভেবেছে । কিন্তু কোন মানুষই ভাবেনি যে এর বাইরেও এমন কিছু হতে পারে। যেগুলো আমাদের এইসব জীবনযাত্রা ভাবনা ধ্যান ধারণা কে এক মুহূর্তে রোধ করে দিতে পারে lockdown এমন একটা বিষয় যেটা আজও মানুষ ভাবতে পারেনা যে সত্যি এরকম একটা সময় আমাদের জীবনে আসতে পারে আমরা কখনো সময়ের মূল্য দিতে শিখিনি সময়কে ধরে রাখতে জানে না। কারণ আমরা জানি সময় কখনো থেমে থাকে না কারোর জন্য কিন্তু সময়ের মূল্য কিন্তু আমরা কোনদিন দিইনি তাই যখন lockdown আমাদের জীবনে এলো তখন আমরা বুঝতে পারলাম আমাদের ভুলগুলো ঠিক কোথায় কোথায় হয়েছে হয়তো অনেক মানুষ সেটা বুঝেওনি হ্যাঁ যারা বিজ্ঞানী, যারা বিজ্ঞান নিয়ে প্রতিনিয়ত চর্চা করছে তারা হয়তো কিছুটা হলেও ধারণা করতে পেরেছিলে যে এরকম একটা দিন আমাদের জীবনে আসতে পারে কিন্তু আমরা সাধারণ মানুষ কখনো ভেবেছিলাম যে যেরকম ভাবে খোলামেলা পরিবেশে আমরা ঘুরে বেড়াই আমরা চড়ে বেড়ায় সে জীবনটা একটা চার দেয়ালের মধ্যে বদ্ধ হয়ে যাবে কখনো কি কেউ ভেবেছে যে এই দৈনন্দিন জীবনে যে কঠোর পরিশ্রম করে মানুষ যেটুকু মানুষ আয় করছে সে আয় কখনো থেমে যেতে পারে কেউ কি ভেবেছে যে আমার যেরকম মানুষের সাথে দেখা করি হাত ধরি কথা বলি আলিঙ্গন করি সেগুলো একদিন দূরত্বের পরিবর্তন হবে। আমাদের মানুষের মধ্যেও যে দূরত্ব আসতে পারে কোন ঝগড়া ঝামেলা ছাড়াও যে আমরা মানে মানুষের মুখ দেখাদেখি বন্ধ করে দিতে পারি সেটা কিন্তু একমাত্র lockdown আমাদের শিখিয়েছে। কারণ lockdown যে কি আর সময়ের মূল্য যে কি সেটা আমরা লকডাউনে বুঝতে শিখিনি মানসিকভাবে প্রত্যেকটা মানুষই খুব দুর্বল হয়ে পড়েছিল কারণ কেউ ভাবতে পারিনি যে জীবনে একাকীত্ব এমন এমনভাবে বিপর্যয় আনতে পারে আমরা বিভিন্ন দেশে-বিদেশে রাজ্যে ঘুরে বেরিয়েছি আলাদা থেকেছি পরিবারের থেকে দূরে থেকেছি শুধুমাত্র নিজের জীবনযাত্রার মান বৃদ্ধি করার জন্য পরিবারের থেকেও দূরে থাকতেও আমরা অনেক সময় পরিবারকে দেখিনি বা আপনজনদের একটা

কাছের মানুষের প্রয়োজন কতটা আরে lockdown আমাদের সেটা বুঝিয়ে গেছে এছাড়া স্বাস্থ্যের দিক থেকে আমরা কতটা নিজেদেরকে দেখিনা সেটা কিন্তু lockdown আমাদের বুঝিয়েছে, আমরা স্বাস্থ্যের দিকে নজর দিয়ে না আমরা সুস্থভাবে যে জীবন যাপন করিনা আর হঠাৎ করে এই জীবনযাপন যখন একটা জায়গায় বদ্ধ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে আমরা কতটা গাফিলতি তে জীবন যাপন করছিলাম lockdown এই যে হম যে দিকগুলো রয়েছে যেখানে যেখানে আমরা বুঝতে পারি যে কতটা গাফিলতি হয়েছে কতটা আমরা নিজেদের কথা ভাবেনি সেরকম কিছু ভালো দেখেও আমরা দেখতে পেয়েছি lockdown এ আমরা নিজেদেরকে সময় দিতে শিখেছি, আমরা নিজেদেরকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি নিজেদের ভালোলাগা মন্দলাগা গুলোকে খুঁটিয়ে খুটিয়ে দেখতে শিখেছি আমরা যে প্রতিনিয়ত যে ভালোলাগা জিনিসগুলো কে সরিয়ে রেখে দৈনন্দিন জীবনে একটা robert এর মতো কাজ করে চলতাম সেগুলোর বাইরে যে একটা আমাদের জীবন আছে একটা হাসিখুশি জীবন পরিবারের সাথে সময় কাটানোর যে একটা মুহূর্ত সেগুলোকে আমরা খুঁজে পেয়েছি। একদিকে যেমন আমরা একাকিত্বে ঘিরে ছিলাম আর একদিকে আমরা সেই সেই একাকীত্বকে জয় করে কিভাবে সুস্থ ভাবে বাঁচতে পারি এবং আনন্দ থাকতে পারি সেটারও খোঁজ করেছি নিজেদের লুকিয়ে থাকা বিভিন্ন শিল্পকলার মাধ্যমে হয়তো আমরা সবাই কোথাও না কোথাও কিছু না কিছু জিনিস জানতাম যেগুলোকে আমরা ভুলে যেতে চেয়েছিলাম কিন্তু lockdown এ আমরা বুঝতে শিখেছি

এমনকি lockdown এ আমরা অনেক কিছু শিখেছি lockdown এ social media একটা বিশাল বড় জায়গায় জুড়ে আছে। আর এ social media আমাদের social distance তাকে অনেকটা কমিয়ে এনেছিল

ভালো হয়ে বুঝতে পেরেছিলাম এবং তার মূল্য দিতে শিখেছিলাম lockdown এর যেরকম আমরা প্রিয় মানুষজনকে হারিয়েছি সেরকম অনেক প্রিয় মানুষের কাছেও তো

মানুষের জন্য মানুষের কতটা প্রয়োজন মানুষ মানুষের পাশে থাকলে কতটা বড় যুদ্ধ আমরা অনায়াসে সহজে জয় করে ফেলতে পারি সেটা পরিবেশ থেকে হোক বা স্বাস্থ্যের দিক থেকে হোক যেকোনো দেখতে হোক এছাড়াও lockdown আমাদেরকে শিখিয়েছে যে কোন কিছু শেখার কোন বয়স হয় না আমরা যেকোনো বয়সে যে কোন কিছু শিখতে পারি এবং তার জন্য কোনদিন কেউ আমাদেরকে বিচার করে না তাই এই বিচার বিবেচনা ভুলে কিভাবে নিজেদের জীবনকে আরো সরল ভাবে উপভোগ করা যায় একে অপরের সাথে সেটাও আমরা কিন্তু শিখেছি তবে আজ দুহাজার তেইশ সাল আমরা lockdown থেকে অনেকটাবেরিয়ে এসেছি হয়তো এবং প্রাণ খুলে যে বাঁচার আনন্দ হয় সেটাও আমরা উপভোগ করতে পারছি। কারণ এতদিন দুবছর ধরে আমরা যে ঘরের মধ্যে আটকে ছিলাম সেটাকে মানে ক্ষিন্ন করে বেরিয়ে এসে কিভাবে খোলা ভাবে জীবন যাপন করা যায় সেটাও তো আমরা আজ উপভোগ করছি তা এই lockdown এর অনেক কৃতিত্ব রয়েছে আর এই কৃতিত্ব গুলো এক দিকে যেরকম ভালো আর একদিকে সেরকমই মন্দ কিন্তু সব কিছুর শেষে আমাদের উচিত মন্দ গুলোকে কাটিয়ে ভালো গুলোকে আপন করে নেওয়া

নমস্কার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

আপনি যেখানে থাকেন ওখানে চিকিৎসা ব্যবস্থা তাহলে খুবই ভালো নাকি. খুবই ভালো এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো.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 হ্যাঁ এখানকার চিকিৎসা ব্যবস্থা খুবই ভালো. এর তারপর আপনার এখানকার ডাক্তার খুবই ভালো.